এবং আরো একটি মেয়ে শিশু তার পাশে বসে আচে।

এটা একটি টাইকেন্ডু স্কুল যেখানের মদ্যে অনেকগুলা টাইকেন্ডু মাস্টার টাইকেন্ডু প্র্যাকটিস করাচ্ছে।

যেখানে অনেকগুলা গো পশু বেঁধে রাখার ব্যবস্থা আছে।

আর দু'জন মেয়েকে দেখতে পাচ্ছি যারা ওনাকে একটি ফুল দিয়ে সমর্থন করছেন।

আমি এখানে একটি দুকান দেখতে পাচ্ছি।

এবং বিল্ডিংয়ের উপরের তাম্বু গুলু লাল হয়ে আছে রঙ্গের আছে।

এবং একটি বলেরো রাখা আছে এবং বলেরোর পাশে একজন মানুষ দাঁড়িয়ে আচে।

দ্যাখতে পাচ্চি এখানে একটি সেলুন আছে।

এবং পাশে দু-তিন জন ব্যক্তি দাঁড়িয়ে আচে এবং একজন মো-মোবাইল টিপচেন।

এবং দোকানটির লাল রঙ্গের কিছু বর্ডার দেওয়া আছে।

আমি একানে দেকতে পাচ্চি একটি স্কুটার রাকা আচে।

এবং এই ন্যাচারাল ভিউয়ের মধ্যে অনেকগুলা গাসপালা আসে ম--

এবং ঘরের মধ্যে এ_সি লাগানো আসে এবং জানালার স্ক্রিন লাগানো আসে।